দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু লোকজন যাতায়াত করছে এবং কিছু লোকজন চার চাকার বাহন গুলির মধ্যে কিছু মেরামতের কাজ করছেন।

খুব সুন্দর লাগছে দেখতে এখানে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিছু বেলুন দিয়ে নানান রঙের যেমন সবুজ সাদা এবং কমোলা রঙের কিছু এখানে বসার আসনও রয়েছে।

আমাদের এখানে অনেক জায়গাতে রাস্তাঘাটে এই মূর্তিটা রাখা রয়েছে খুব সুন্দর ভাবে সাজিয়ে।